libreoffice baseএর এই tutorialএ আপনাদের স্বাগত
in tutorialwe আমরা নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে আলোচনা করব
প্রথমে indexes সম্পর্কে আলোচনা শুরু করা যাক
একটি index বা সূচক কি
সূচক হলো একটি ডাটাবেস table মধ্যে records খোঁজার এবং নির্দিষ্ট ক্রমে সাজানোর জন্য একটি দ্রুত উপায়
আপনি we be একাধিক ক্ষেত্র বেছে নিতে পারেন যেগুলির দ্বারা records সূচীবদ্ধ করা হবে
সূচীতে এক the একাধিক নির্বাচিত ক্ষেত্রর উপর ভিত্তি করে রেকর্ডগুলির অবস্থান সঞ্চিত থাকে
সুতরাং base সূচক ব্যবহার করে সরাসরি তথ্যর অবস্থানে যেতে পারে
এবং তাই কোনো তথ্য পেতে এই পদ্ধতি সব records খোঁজার তুলনায় অনেক দ্রুততর
একটা table প্রধান key স্বয়ংক্রিয়ভাবে সূচীবদ্ধ করা থাকে
এখন আমাদের নমুনা library ডাটাবেসে একটি সূচক তৈরি করা যাক
books table বইয়ের শিরোনাম কলামের উপর একটি সূচক তৈরি করা যাক যাতে বইয়ের শিরোনাম খোঁজার গতি দ্রুততর হয়
প্রথমে library ডাটাবেস খোলা না থাকলে সেটিকে খুলুন
এবং সম্পাদনা mode books টেবিলটি খুলুন
table ডিসাইন window tools মেনুতে যান এবং index ডিজাইন নির্বাচন করুন
index window লক্ষ্য করুন base ইতিমধ্যেই প্রধান keyটিকে একটি অনন্য সূচক হিসেবে অন্তর্ভুক্ত করেছে
সূচী তৈরি করতে সবচেয়ে বামদিকের আইকনের new index এর উপর click করুন
এবং ডানদিকের index ক্ষেত্রের মধ্যে drop down তালিকা থেকে শিরোনাম নির্বাচন করুন
আপনি এখান থেকে সুচির ক্রম ঊর্ধক্রমে বা নিম্নক্রমেসেটিও নির্বাচন করতে পারেন
এবং বামদিক থেকে তৃতীয় আইকনের উপর ক্লিক করে সূচকটির নামান্তর করে idx _ title করুন এবং এরপর save icon ব্যবহার করে এটি সংরক্ষণ করে নিন
সুতরাং শিরোনাম ক্ষেত্রের উপর সূচকটি তৈরী হয়েছে
in ভাবে আপনি base ব্যবহার করে টেবিলin জন্য সূচী তৈরি সম্পাদন নামান্তর করতে বা মুছে দিতে পারেন
এখানে আপনাদের জন্য একটি অনুশীলনী রয়েছে
members table names ক্ষেত্রের উপর একটি সূচক তৈরি করুন এবং সেটির names দিন idx _ membername
এর পরে জানা যাক একটি table filter কি
এই বৈশিষ্ট্যর দ্বারা একটি base ডাটাবেসকে অন্যান্য সব অ্যাপ্লিকেশন থেকে আড়াল করা যায়
উদাহরণস্বরূপ আমাদের library ডাটাবেসের মধ্যে books টেবিলগুলিকে ছাড়া বাকি সব table আড়াল করা যাক
দেখুন tools menu মধ্যে table filter উপলব্ধ রয়েছে
all views ক্লিক করুন এবং books table নির্বাচন করুন
অর্থাত আমরা অন্যান্য অ্যাপ্লিকেশনের কাছে শুধুমাত্র books table দৃশ্যমান রাখছি
ok বাটনের উপর click করা যাক
তারপর view menu এবং refresh tables click করুন
লক্ষ্য করুন এখন শুধুমাত্র books table দেখা যাচ্ছে
এছাড়াও libreoffice writer বা calc থেকে এই ডাটাবেস ব্যবহারের সময় আপনি table সেখানে books table দেখতে পাবেন
এখানে আরেকটি অনুশীলনী রয়েছে :
1 libreoffice writer খুলুন library ডাটাবেসএ যান এবং দেখুন সেখানে কোন কোন টেবিল আছে
2 baseএ সব টেবিলের দৃশ্যমানতা ফিরিয়ে আনুন
3 libreoffice writerএ পুনরায় যান এবং টেবিলগুলির উপলব্ধতা পরীক্ষা করুন
অবশেষে এবার sql command window সম্পর্কে আলোচনা করা যাক
sql command window যেতে tools menu থেকে নির্বাচন করতে হবে এসকিউএল
আপনি we window ব্যবহার করে ডাটাবেসে এসকিউএল বিবৃতি চালাতে পারেন
আমরা জানি এসকিউএল প্রশ্ন চালানোর জন্য queries চালানো যায় কিন্তু এটি কেবল ডাটাবেস থেকে তথ্য উদ্ধারের মধ্যেই সীমিত
অর্থাত ওখানে আপনি শুধুমাত্র select বিবৃতি চালাতে পারবেন
কিন্তু আপনি ওখানে sql এসকিউএল স্টেটমেন্টগুলি চালাতে পারবেন না যেগুলি তথ্য ও table কাঠামো পরিবর্তন করে but নতুন table তৈরি করবে
এই sql command window আমাদের তথ্য পরিবর্তন এবং তথ্য সংজ্ঞা বিবৃতি বা ভাষা ব্যবহার করতে সাহায্য করে
তথ্য পরিবর্তক ভাষা বা সংক্ষেপে dmlএর উদাহরণ হলো :
insert update এবং delete বিবৃতি
তথ্য সংজ্ঞায়ক ভাষা বা সংক্ষেপে ddl এর উদাহরণ ddl :
create table drop table এবং alter বিবৃতি
এখন প্রথমে একটি dml উদাহরণ দেখা যাক
base window tools menu থেকে sql command window খুলুন
books table মধ্যে একটি নতুন record যুক্ত করতে command to execute এলাকায় লিখুন :
insert into books title author publishyear publisher price
execute বোতামে ক্লিক করার আগে কমান্ডটিকে একবার ভালোভাবে দেখে নেওয়া যাক
insert বিবৃতিতে table names ও ক্ষেত্রগুলির names রয়েছে এবং তারপর নতুন recordএর মধ্যে ক্ষেত্রগুলির the the মান হবে সেগুলিকে তালিকাবদ্ধ করা হয়েছে
লক্ষ্য করুন table names এবং ক্ষেত্রগুলির names জোড়া উদ্ধৃতিচিহ্নের মধ্যে থাকে
আমরা জানি যে base case সংবেদনশীল এবং জোড়া উদ্ধৃতিচিহ্ন নিশ্চিত করে base সেভাবেই নামগুলি গ্রহণ করবে যেভাবে সেগুলি তৈরী হয়েছিল
উদ্ধৃতিচিন্হ ব্যবহার names করা হলে base স্বয়ংক্রিয়ভাবে সব names বড় হাতের অক্ষরে পরিবর্তন করবে
দেখুন text তথ্য প্রকারwe মানগুলিকে একক উদ্ধৃতি চিহ্নwe মধ্যে লিখতে have
সাংখ্যিক ক্ষেত্রগুলিতে কোনো উদ্ধৃতি চিহ্ন এর প্রয়োজন নেই
এছাড়াও bookid ক্ষেত্র অন্তর্ভুক্ত করতে হবে না কারণ এটি একটি autonumber ক্ষেত্র
base স্বয়ংক্রিয়ভাবে এই ক্ষেত্রে সংখ্যা যোগ করবে
তাহলে এবার এসকিউএল চালানো যাক বার্তাটি লক্ষ্য করুন command successfully executed
আপনার লেখা এসকিউএলwe কোনো sql থাকলে base সেটি এখানে দেখিয়ে দেবে
books table উপর double click করুন এবং যোগ করা নতুন record খুঁজুন
এটি শেষ সারিতে সংযুক্ত হয়েছে
এরপর একটি ddl উদাহরণ দেখা যাক
একটি নতুন table তৈরি করা যাক যার ক্ষেত্রগুলি হবে authorid author এবং country
sql command window পর্দায় যেমন দেখানো রয়েছে তেমন লেখা যাক:
এবং এটি চালানো যাক
এবার টেবিলগুলির তালিকায় ফিরে যান এবং view menu থেকে তালিকা refresh করে নিন
এই authors টেবিলটি আমরা নতুন তৈরী করেছি
dml সম্পর্কে আরো জানতে পর্দায় দেখানো websiteএ যান
ddl সম্পর্কে আরো জানতে পর্দায় দেখানো wikipedia website যান
এখন আপনার জন্য একটি অনুশীলনী রয়েছে
1 আপডেট বিবৃতি ব্যবহার করে যে বইটির bookid ৩ set দাম ৩০০ ধার্য করুন
2 the hobbit শিরোনামের বইটি মুছে দিন
3 authors table মধ্যে একটি নতুন record যোগ করুন লেখকের name jrr tolkien এবং দেশ হিসাবে england লিখুন
4 drop বিবৃতি ব্যবহার করে ডাটাবেস থেকে authors table মুছে দিন
এখানেই libreoffice base এর উপর এই tutorial সমাপ্ত হলো
সংক্ষেপে আমরা নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে শিখেছি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
এই প্রকল্পটি
এই সম্পর্কে আরও তথ্য নিম্নলিখিত link থেকে পাওয়া যায়